নমস্কার বন্ধুগণ
ক্টার্টল এ কন্ট্রোল এক্সিকিউশন এর এই টিউটোরিয়ালে আপনাদের স্বাগত
এই টিউটোরিয়ালে আমরা শিখব ভাইল লুপ এবং ফোর লুপ
এই টিউটোরিয়ালটি রেকর্ডের জন্য আমি উবুন্টু লিনাক্স ওএস সংস্করণ 1204 ক্টার্টল সংস্করণ 081 বিটা ব্যবহার করছি
আমরা ধরে নেই যে আপনার ক্টার্টল সম্পর্কে মৌলিক জ্ঞান রয়েছে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
একটি নতুন ক্টার্টল অ্যাপ্লিকেশন খুলুন
দাশ হোম এ টিপুন
সার্চ বারে ক্টার্টল লিখুন
অপশন এ টিপুন
ক্টার্টল অ্যাপ্লিকেশন খোলে
প্রথমে কন্ট্রোল এক্সিকিউশন সম্পর্কে ব্যাখ্যা করি
কন্ট্রোল এক্সিকিউশন প্রোগ্রামের প্রবাহ নিয়ন্ত্রণ করে
প্রোগ্রাম এক্সিকিউশন নিয়ন্ত্রণ করতে বিভিন্ন কন্ডিশন ব্যবহৃত হয়
লুপ বারবার নিষ্পাদিত কোডের একটি ব্লক যতক্ষণ একটি নির্দিষ্ট শর্ত যথেষ্ট না হয়
উদাহরণস্বরূপ ভাইল লুপ এবং ফোর লুপ
ভাইল লুপের সাথে টিউটোরিয়াল শুরু করি
ভাইল লুপে লুপের ভিতরের কোড পুনরাবৃত্তি হয় যতক্ষণ বুলিন ফালসে এ মূল্যায়িত না হয়
এখন ভাইল লুপের গঠন ব্যাখ্যা করি
ভাইল লুপ কন্ডিশন ডো সমেথিং উইথ লুপ ইনক্রিমেন্ট ভেরিয়েবল আমার কাছে ইতিমধ্যে টেক্সট এডিটর এ কোড রয়েছে
এখন টেক্সট এডিটর থেকে প্রোগ্রাম কপি করে ক্টার্টল এডিটর এ পেস্ট করি
এখানে টিউটোরিয়াল থামান এবং ক্টার্টল এডিটর এ প্রোগ্রাম লিখুন
প্রোগ্রাম লেখার পর টিউটোরিয়াল পুনঃ আরম্ভ করুন
প্রোগ্রাম টেক্সটে জুম করি এটি সম্ভবত একটু ঝাপসা হতে পারে
এখন কোড ব্যাখ্যা করি
চিহ্ন এরপর লিখিত লাইন কমেন্ট করে
অর্থাত যখন প্রোগ্রাম রান করে এই লাইন নিষ্পাদিত হবে না
রিসেট কমান্ড টার্টল কে তার ডিফল্ট স্থানে সেট করে
x0 ভ্যারিয়েবলের মান x থেকে জেরো পর্যন্ত ইনিসিয়েলাইজ করে
কিওয়ার্ড মেসেজ এর পর প্রোগ্রামে ম্যাসেজ ডাবল উদ্ধৃতি চিহ্ন এর মধ্যে দেওয়া হয়েছে
মেসেজ কমান্ড স্ট্রিং কে ইনপুট হিসাবে নেয়
এটি স্ট্রিং থেকে টেক্সট সম্মিলিত করে একটি পপ আপ ডায়লগ বাক্স প্রদর্শন করে
ভাইল x30 ভাইল কন্ডিশন যাচাই করে
xx3 x বাই 3 ভ্যারিয়েবলের মান বৃদ্ধি করে
ফন্টসাইজ 15 প্রিন্ট কমান্ড দ্বারা ব্যবহৃত ফন্টের আকার বদলায়
ফন্টসাইজ ইনপুট হিসাবে সংখ্যা নেয় পিক্সেলে সেট করে
ফরওয়ার্ড 20 টার্টল কে ক্যানভাসে 20 ধাপ এগোনোর অনুমতি দেয়
প্রিন্ট x ক্যানভাসে x ভ্যারিয়েবলের মান প্রদর্শন করে
প্রোগ্রাম রান করতে রান বোতামে টিপুন
একটি ম্যাসেজ ডায়লগ বাক্স পপ আপ হয়
ওক টিপুন
3 এর গুণিতক 3 থেকে 30 পর্যন্ত ক্যানভাসে প্রদর্শিত হয়
টার্টল ক্যানভাসে 20 ধাপ এগিয়ে আসে
এখন ফোর লুপের সাথে কাজ করি
ফোর লুপ একটি কাউন্টিং লুপ
ফোর লুপে প্রতিবার কোড নিষ্পাদিত হয়
এর শেষের মানে পৌঁছনো পর্যন্ত ভ্যারিয়েবলের মান বৃদ্ধি পায়
এখন ফোর লুপের গঠন ব্যাখ্যা করি
ফোর ভেরিয়েবল স্টার্ট নাম্বার টো এন্ড নাম্বার Statement এখন বর্তমান প্রোগ্রাম মুছে ফেলি
আমি ক্লিয়ার কমান্ড লিখি এবং ক্যানভাস পরিষ্কার করতে রান করি
এখন টেক্সট এডিটর থেকে প্রোগ্রাম কপি করে ক্টার্টল এডিটর এ পেস্ট করি
এখানে টিউটোরিয়াল থামান এবং ক্টার্টল এডিটর এ প্রোগ্রাম লিখুন
প্রোগ্রাম লেখার পর টিউটোরিয়াল পুনঃ আরম্ভ করুন
প্রোগ্রাম টেক্সটে জুম করি এটি সম্ভবত একটু ঝাপসা হতে পারে
এখন প্রোগ্রাম ব্যাখ্যা করি
চিহ্ন এরপর লিখিত লাইন কমেন্ট করে
রিসেট কমান্ড টার্টল কে তার ডিফল্ট স্থানে সেট করে
r0 ভ্যারিয়েবলের মান r থেকে জেরো পর্যন্ত ইনিসিয়েলাইজ করে
ফোর x 1 টো 15 1 থেকে 15 পর্যন্ত ফোর কন্ডিশন যাচাই করে
rxএক্স12 ভ্যারিয়েবল r এর মান গণনা করে
ফন্টসাইজ 18 প্রিন্ট কমান্ড দ্বারা ব্যবহৃত ফন্টের আকার সেট করে
প্রিন্ট r ক্যানভাসে r ভ্যারিয়েবলের মান প্রদর্শন করে
ফরওয়ার্ড 15 টার্টল কে ক্যানভাসে 15 ধাপ এগোনোর অনুমতি দেয়
গো 10250 টার্টল কে ক্যানভাসের বাম থেকে 10 পিক্সেলস এবং উপর থেকে 250 পিক্সেলস এগোনোর অনুমতি দেয়
টার্টল সকল প্রিন্ট কমান্ডকে কোনো সময় অন্তর ছাড়া প্রদর্শন করে
ভেইট 2 কমান্ড টার্টল কে পরের কমান্ডটি নির্বাহ করার আগে 2 সেকেন্ডের জন্য অপেক্ষা করতে তৈরী করে
প্রিন্ট কমান্ড স্ট্রিং কে ডাবল উদ্ধৃতি চিনহে প্রদর্শন করে এবং r ভ্যারিয়েবল ও প্রদর্শন করে
এখন আমি প্রোগ্রাম রান করতে রান বোতামে টিপি
প্রথম 15টি স্বাভাবিক সংখ্যার যোগফলের শৃঙ্খলা এবং প্রথম 15টি স্বাভাবিক সংখ্যার যোগফল ক্যানভাসে প্রদর্শিত হয়
টার্টল ক্যানভাসে 15 ধাপ এগিয়ে আসে
এর সাথেই আমরা এই টিউটোরিয়ালের শেষে চলে এসেছি
সংক্ষেপে এই টিউটোরিয়ালে আমরা ভাইল লুপ এবং ফোর লুপের ব্যবহার শিখেছি
নির্দেশিত কাজ হিসাবে আমি চাই যে আপনি ভাইল লুপ ব্যবহার করে 2 এর গুণিতক ফোর লুপ ব্যবহার করে একটি সংখ্যার নামতা তৈরী করতে একটি প্রোগ্রাম লিখুন
এই লিঙ্কে উপলব্ধ ভিডিও টি দেখুন httpspoken tutorialorgWhat আইএস a স্পোকেন টিউটোরিয়াল এটি স্পোকেন টিউটোরিয়াল প্রকল্পকে সারসংক্ষেপে বোঝায়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
স্পোকেন টিউটোরিয়াল প্রকল্প দল কথ্য টিউটোরিয়াল গুলি ব্যবহার করে কর্মশালার আয়োজন করে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
এই টিউটোরিয়ালে অংশগ্রহন করার জন্য ধন্যবাদ